এখানে আমরা একটি বড়ো মতো বাস দেখতে পাচ্ছি যেটির নাম হলো সমীর এই বাস -টি ট্রাভেলস -এর জন্য এবং এটিতে রয়েছে ফুললি এ.সি. এবং বাস -এর বাইরে আমরা একটি ব্যাক্তিকে দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে রয়েছে।

এটি হলো একটি স্কুল । এবং এই স্কুল -এর ভেতরে আমরা কিছু ছেলেদেরকে বেঞ্চ এর মধ্যে আর্ট পেপার --

এটি হলো একটি ডান্স এর ক্লাস । এবং এই ডান্স এর ক্লাস -এ বাচ্ছা বাচ্ছা মেয়েদেরকে দেখতে পাচ্ছি যারা ডান্স শিখছে। এবং তাদের সাথে রয়েছে তাদের ম্যাম যে তাদেরকে ডান্স শেখাচ্ছে।

এবং তার পাশে একটি বড়ো মতো গাছও আমরা দেখতে পাচ্ছি ।

এখানে আমরা কিছু বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি-ই ।

এটি হলো একটি শিশু উদ্যান। যেটির নাম হলো শ্রী শ্রী সিংহবাহিনী শিশু উদ্যান।